লাইট জ্বালানো রয়েছে ।

একটি ছোট্ট ঘ রয়েছে ফরেস্ট -এর মধ্যে।

ভিতরে সাদা ওয়াল রয়েছে একটা।

বেশ কিছু কাস্টমার রয়েছে কিছু কাস্টমার বসে জামা প্যান্ট দেখছেন কিছু কাস্টমার দাঁড়িয়ে।

বেশ কিছু চেয়ার রয়েছে।

টেবিল -এ কাঁচের গ্লাস রয়েছে।

একজন মহিলা দাঁড়িয়ে আছেন গেট -এর সামনে।

এখানে রোডের সামনে একটি ঘর রয়েছে।

ল্যাম্ব-ল্যাম্প পোস্ট লাইট জ্বালানো রয়েছে কারেন্ট -এর পোল্ট রয়েছে।